ছোট ছোট গাছপালা আগাছা এ নানা ধরনের গাছপালা দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে যে অনেক গুলি ছেলে এবং মেয়েরা পি .টি করছে |

এবং এখানে স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই পি.টি. করা হয় এবং দেখা যাচ্ছে সাইড এ অনেকগুলি ডাম্বেল এবং দেখা যাচ্ছে সাইড এ একটা বড় আয়না রয়েছে।

এইখানে একটি হয়তো জিম দেখা যাচ্ছে | যেটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি লোক দূরে দাড়িয়ে রয়েছে |

যে রং টি দেখা যাচ্ছে আকাশে সাদা আকাশি এবং অরেঞ্জ কালার | এবং দেখা যাচ্ছে দূরে গাছপালা গুলো এবং গাছপালার মধ্যে থেকে সূর্য কিরণটি দেখতে পাওয়া যাচ্ছে |

এখানে একটি খোলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আকাশ অব্ধি একটি পাখি উড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে--